জিম করছে এবং জিম -এর টি দেয়ালটি সাদা রঙের এবং তার সাইড -এ অনেকগুলি--

জিম করার জিম করার সামগ্রী রাখা রয়েছে আর।

অনেক টাইম মেঘলা আবহাওয়া রয়েছে উম পুকুর এর সে সাইড - এ অনেকগুলি সুন্দর সুন্দর বাড়ি রয়েছে এবং তার সাইড এ একটি টাওয়ার রয়েছে।

এবং সেই মহিলাটি একটি আকাশি কালার - এর ড্রেস পড়ে রয়েছে তার সাইড - এ আরেকজন মহিলা দাঁড়িয়ে রয়েছে তিনি একটি অরেঞ্জ কালার - এর ড্রেস পরে রয়েছেন।

জলাশয়ের ঠিক সামনেই একটি বৃখ বড় গাছ রয়েছে।

এখানে আমরা একটি রাজপ্রাসাদের মতো বাড়ি দেখতে পাচ্ছি বাড়িটি অনেক পুরনো স্টাইল এ বানানো।

এবং আমরা এখানে তার পেছনে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে এবং আকাশটি ও আ ওয়েদার খুব পরিষ্কার রয়েছে।

হুম পঞ্চম থেকে দশম শ্রেণী অব্দি বি বিদ্যালয়ে পড়ানো হয়।

অনেকগুলো গাছ লেখা যাচ্ছে এবং সে আকাশটি খুব নিঃসন্দে পরিষ্কার দেখা যাচ্ছে।

ফুল বিক্রি করছে এবং সেই ফুলগুলি দেখতে খুব সুন্দর লাগছে একটি গোলাপের পুরো বা পুরো বাগান রয়েছে।

এবং সেই পোস্ট অফিস -এর বাইরে অনেকগুলো মোটরসাইকেল দাঁড় করা রয়েছে। একটি চিঠি পোস্ট করার --

চার সাইড -এ একটি রাউন্ড করে লাল রঙের একটি খুব সুন্দর ডিজাইন করা রয়েছে।

এবং সেই এনার্জিক কাজ করা ঠিক--

অনেকে দাঁড়িয়ে রয়েছে বাস এ যাওয়ার জন্য একটি সাদা রঙের বাস রয়েছে এবং সাইড এ একটি--

এবং দীঘির জলটি খুব সুন্দর এবং পরিষ্কার এবং আকাশটি খুব পরিষ্কার দেখা যাচ--

এবং তার আগে দেখতে অনেকগুলো অ্যাডভেস্টর এর বাড়ি রয়েছে এবং তার পেছনে অনেকগুলো বড় বড় গাছ রয়ে--

এবং তার সা এ-এ তার সামনে অনেকগুলো ছোট ছোট গাছ রয়েছে।

কাজ করছে এবং তাদের মেশিন -টি অনেক বড়।

এখানে আমরা একটি ভাঙ্গা বাড়ি দেখতে পাচ্ছি এবং সে বাড়ি --